এর চারদিকটা ফুল দিয়ে সাজানো আছে ফ-ফুল দিয়ে প্লাস্টিক -এর ফুল দিয়ে।

একটা উম ইয়ে বাস্কেট দেখা যাচ্ছে একটা ব্যাগ দেখা যাচ্ছে দেখতে চারদিকটা ভালো লা--

এ উপরে শেড দেওয়া আচে টিন -এর শেড দেওয়া আচে অ্যাডবেস্টার --

জানলা দেখা যাচ্ছে টব -এর মধ্যে অনেকগুলো ফুলগাছ দেখা যাচ্ছে দেখতে ভালো লাগছে।

সামনে একজন মহিলা এবং পুরুষ নব হয়ে দাঁড়িয়ে রয়েছে রেলিং দেওয়া আছে চারদিকটা আর দেখতে ভালো লাগছে জল--

যেমন দেখা যাচ্ছে সামনে একজন ছাতার তলায় বো বসে আছে এ যে একটা তাঁবু খাটানো আচে চার উ মাম--

চারদিকে লাইট উ দেখা যাচ্ছে ওপরে ঝালর টাইপ -এর দেখা যাচ্ছে দেখতে ভালো লাগছে চারদিকটা।

দেখতে পাচ্ছি একটা টেবিল আছে দুটো চেয়ার আছে কন্টেনার -এর বাক্স দেখা যাচ্ছে।

বেলুন ঝোলানো আছে দেখা যাচ্ছে খুব সুন্দর লাগছে চারদিকটা আ ব চা গ কয়েকজন বসে আছেন নীচে।

এবং দেখা যাচ্ছে সামনে একটা আদর্শ সাইকেল ক কোম্পানি দেখা যাচ্ছে।

দুধারে গাছপালা সব ভর্তি আছে বাইক দেখা যাচ্ছে।

দেখা যাচ্ছে সামনে একটা ফলের দোকান দোকান দেখা যাচ্ছে।